এইটি একটি সবজি দোকান এখানে দেখা যাচ্ছে একটি লোক বসে রয়েছে এবং দেখা যাচ্ছে চারিদিকে অনেক ফলও রয়েছে ।

তাছাড়া চার দিকে অনেক গাড়ি ঘোড়া এবং অনেক লাইট তাছাড়া দেখা যাচ্ছে পাশে কয়েকটি সুন্দর সুন্দর দোকানও রয়েছে।